উম এখানে আরও আ বিভিন্ন ধরনের বেলুন দিয়ে সাজানো এই শোরুম টিতে --

উম যার পাশে বিল্ডিং রয়েছে বিল্ডিংটি গোলাপী রঙের রঙ্গানো।

এবং আ একটি কর্নারে এম সূর্যের আলো দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি দোকান যা একটি মুদি দোকান সম্ভবত।

তার পাশাপাশি তাদের বিভিন্ন এখানে খাওয়ার এবং জল দেওয়ার ব্যবস্থা করা রয়েছে।

এবং তার পাশাপাশি এই ব্যাংকের দরজা গ্লাস দিয়ে বানানো এবং তার সামনে কিছু স্টাফ বা কিছু কাস্টমার দেখা যাচ্ছে যাদের মধ্যে--

অনেক মানুষ লোকজন দাঁড়িয়ে আছে।

তার পাশাপাশি এখানে কিছু পুলিশ টুলিশ দে পুলিশ কর্মী দেখা যাচ্ছে।